এটি ভারতবর্ষেরই একটি চিড়িয়াখানার ছবি এবং এটার মধ্যে কোন ভাল্লুক আপাতত দেখতে পাচ্ছি। না শুধু চিড়িয়াখানা টাই রয়েছে।

এবং পেছনের দিকে প্রচুর গাছও রয়েছে। আর সামনে কিছু লোক ঘুরে বেড়াচ্ছে ।

একটি লোক একটি বউ সেই মন্দিরটির দিকে তাকিয়ে রয়েছে তাদের একটি বাচ্চাও কিন্তু ছবিটি দেখছে ।

এখন যে ছবিতে আমি দেখতে পাচ্ছি এই ছবিটিতে একটি লোক চেয়ার -এ বসে রয়েছেন এবং কিছু মাছ তিনি বিক্রি করছে।

এবং কিছু চেয়ার রাখা রয়েছে।

এই ছবিটিতে-এ প্রথমে চোখে পড়ছে-এ এটি একটি এ.টি.এম যেখান থেকে টাকা পয়সা বার করে নেওয়া যায় এবং দুটি লোক সেই এ.টি.এম এর সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন রাস্তার দিকে মুখ ফিরিয়ে--